তারপর আবার তোমার আবার thirty thirty march তার আগে ছুটি নেই?

thirty march তো ছুটি তার আগে ছুটি নেই তো তোমাদের ? না , এখন আর ছুটি নেই ও ওটাই , year ending তোমার তো আরো চাপ হবে বলছি year ending এর সময় তো আরো চাপ হবে office এ.

April April এর পনের তারিখ পর্যন্ত কাজের চাপ থাকবে তারপর কিছুটা কমবে হ্যা, আজকে কখন এসেছো office থেকে?

ঠিক আছে , আর খাওয়া দাওয়া ঠিক হচ্ছে তো? করছি ওই যা খাবার দিচ্ছে তাই খাচ্ছি খাবার তো তোদের ভালো দেয় খাবার তো মোটামুটি

একই খাবার আর ভাল লাগেনা

খাবার-এর থেকে তো কিছুটা ভালো .

তোর দাদা পাঁচ বছরে পাঁচ বছর দেখ ওখানের South এর খাবার খেয়ে নিয়ে ইয়ে হয়েছে ও তো habituate হয়ে গেছে ও আস্তে আস্তে করতে করতে সব ঠিক হয়ে যাবে

college~ college~ এ যাবার আগে

করে নেবো মা কে হম ঠিক আছে

আচ্ছা আমি আজগে বিদ্যাধরী নদীর

এপাশ ওপাশ নিয়ে কিছু বলবো

বিদ্যাধরী নদীর আ সঙ্গে আমাদের আ আমরা যারা আ কাজ করি ওই অঞ্চলে

আমাদের আ অনেক যোগাযোগ রয়েছে

বিদ্যাধরী নদীর আশেপাশের শিশু

বিদ্যাধরী নদীর আশেপাশের প্রকৃতি

বিদ্যাধরী নদীর আশেপাশের মানুষ

এটা আজকে আমাদের আলোচনার বিষয় হিসেবে আসবে এবং বিদ্যাধরী নদীর ইতিহাস এটাও আমাদের আলোচনায় আসবে প্রথমে আমি বিদ্যাধরী নদীর অবস্থানটা বলছি এটা

কলকাতার পূর্ব দিক থেকে বয়ে যাচ্ছে

এবং এটা একটা বিশাল জলাভূমি তৈরি করেছে যেটাকে ইংরেজিতে বলা হয় east calcutta wet land

এই জলাভূমিটা অনেক অনেক জায়গাতেই উ সমুদ্র থেকে

এ দু তিন feet চার feet নীচুতে অবস্থিত

সেই কারণে সামুদ্রিক ঘূর্ণিঝড় গুলো এই অঞ্চলে আছড়ে পড়ে এবং এগুলো খুব বন্যা প্রবণ এলাকা

এবং এই কারণে এখানকার মানুষের অর্থনীতি

বারবার ক্ষতিগ্রস্ত হয় এবং এখানকার মানুষ বারবার বিপন্ন হয়ে পরে

আবার তারা মাথা সোজা করে আবার তারা শিরদাঁড়া সোজা করে আবার উঠে দাঁড়ায়

এ প্রকৃতি এখানে এত নিষ্ঠুর আচরণ করে যে

বারবার করে তাদের আবার মূহ্য করে দেয়

সমস্যায় আসবার আগে আমি বিদ্যাধরীর ইতিহাস আ বিদ্যাধরীকে নিয়ে বাংলার যে ইতিহাস

সেটা সম্পর্কে ওখানে কাজ করতে গিয়ে আমরা যেটুকু দেখেছি

আ এছাড়া আ ওই অঞ্চলের বিদ্যাধরী নদীর আশেপাশে বিভিন্ন অঞ্চলে

Archaeological Survey of India মানে পুরাতত্ত্ব সর্বেক্ষণ

আ ভারতের ভারত সরকারের

আ তারাও বিভিন্ন জায়গায় কাজ করে তাদের সঙ্গেও আমাদের বারবার যোগাযোগ হয়েছিল কাজ করতে গিয়ে

যে বিদ্যাধরী নদীর কে কেন্দ্র করে প্রাচীনকালে মানে চার পাঁচ হাজার বছর আগে

ওরা বলেছে যে এখানে একটা সমৃদ্ধ সভ্যতা গড়ে উঠেছিল

মাটি খুঁড়ে পাওয়া গেছে সেটা যদি museum -এ রাখাও আছে আমরা দেখেও এসেছি

সেখানে গ্রিসের আ coin পর্যন্ত

এমন গ্রীক আ language -এ লেখা অনেক মাটির আ মানে যে মার tablet যেগুলো বলা হয়

এগুলোর অনেকগুলো সংগ্রহ করেছিলেন তার বাড়িতেও একটা museum আছে সে museum -এ এরম দেখেছি

এবং সেখানে কিছু আ প্রত্নতাত্ত্বিক খনন কার্যের ফলে কিছু কিছু অঞ্চলে এখনো খুঁড়ে বের করা হয়েছে

এগুলো থেকে মনে হয় যে বিদ্যাধরী নদীকে কেন্দ্র করে

আ এককালে একটা বড় সভ্যতা গড়ে উঠেছিল

এবং সেটা খুব সমৃদ্ধ সভ্যতা তার কারণ তার ব্যবহৃত জিনিসপত্র

দেখে সেগুলো বোঝা যায় ই ইতিহাসের লোকেরা এই ধরনের কথা বলেন

বিদ্যাধরী নদীর একটি পৃথিবীর অন্যতম দূষিত নদী

সেই নদীতে কলকাতার সমস্ত

তরল বর্জ্য সেই নদীতে গিয়ে পড়ে

এবং সেখানে কোন প্রাণিজ মানে কোন জলজ প্রাণ

শূন্য একটি নদী একা বয়ে যায়

এবং বিদ্যাধরী নদীর আর একটা সমস্যা হচ্ছে বিদ্যাধরী নদীর

বিভিন্ন জাগাতে আ জোয়ারের সময়

আ চারপাশের যে মাটি

বা অঞ্চল তার থেকে চার foot তিন foot উঁচু দিয়ে বয়ে যায়

যার ফলে এইসময় যদি কোন সামুদ্রিক ঘূর্ণিঝড় আসে তখন চারপাশের

এলাকা এবং তার মানুষকে ভাসিয়ে নিয়ে যায় প্রাক বিদ্ধ করে

যে তরলের source রয়েছে ওখানে

যে পুকুর বা জলকর

বা মিষ্টি ক্ষেত যেগুলো রয়েছে যেখানে মিষ্টি মাটি রয়েছে সেই মাটি গুলোকে লবণাক্ত করতে দেয়

এই জায়গা থেকে বিদ্যাধরীর মানুষ

বারবার মাটির সঙ্গে মিশে যায় আবার তারা মাটির সাথে দাঁড়িয়ে ওঠে

এই জায়গায় এই সমস্যার সমাধান একমাত্র করা সম্ভব

কতগুলো প্রাকৃতিক উপায়ে আমরা যেটা মনে করেছি

তার একটা অন্যতম কারণ হচ্ছে মানুষের তৈরি করা কতগুলো উ

এই বারবার ধড়ের উপরে আ ঝড়ের জন্য দায়ী

আর একটা হচ্ছে বিদ্যাধরীর যে স্বাভাবিক আ এই অঞ্চলের যে স্বাভাবিক গাছ

সেগুলোকে বলা হয় mangrove আ অরণ্যের যে গাছ

আ এই গাছগুলো হচ্ছে ভূমিক্ষয় রোধ করবার ক্ষেত্রে

এই গাছগুলোকে কেটেই এই কৃষিজমি এবং মানুষের বসতি তৈরি হয়েছে

যার ফলে এখানে সাংঘাতিক ভূমিক্ষয় হয় প্রত্যেকটা ঝড়ে

এবং আ land level মা মাটির উচ্চতা নেবে যায় এবং এটা বন্যাপ্রবণ হয়ে পড়ে